কিন্তু এটা তো একটা এটা, হ্যাঁ street dog এর এটাও হতে পারে ওদের immunity power টা বেশি ওরা আসলে হয় না মানে ওরা যা পায় তাই খায় তাই ওদের immunity টা অন্য strong হয়ে যায় ওরা তো বাড়ির বানানো কারন যখন তুমি ঘরে, কোনো pet থাকছে কুকুর pet থাকছে তো তাদের জন্য তুমি নিজের এটা রান্না করছো মানুষ যেটা খাচ্ছে ওদের জন্য ও sa~same খাওয়ার হচ্ছে আর street dog দের ক্ষেত্রে সেটা না dustbin থেকে কুড়িয়ে খাচ্ছে ফেলে দেওয়া পচা খাবার খাচ্ছে। তো ওই করে করে ওদের এমনি তেই immunity power টা মানে liver ভিটার তো strong হয়েই যায়। হুম অটা একটা reason হবে হয়তো। দেখা যাক এইবার তো মনে হয় মানে আহ hopefully মানে covid আগের মতন affect না করুক এবার হ্যাঁ lockdown করে দিক soft restriction লাগিয়ে দিক ভালো, mask task পরে বেরোনোই ভালো এখন। আমি তো ওটাই ভাবছি আমিও এবার থেকে কোথাও বেরোলে mask পরেই বেরবো। হ্যাঁ ক্ষতি কি রাখলে mask পড়লে আর sanitizer carry করলে, দেড় বছর তো এইভাবেই চলেছে সবার। Pro~protection তো পাচ্ছি ই না আর এম্নিতেও pollution থেকেও mask পরে থাকলে protection

সেটা তো নিশ্চয়ই আর মানুষ কেও একটু মানে alert থাকতে হবে casually নিলে চলবে না। হ্যাঁ, হ্যাঁ covid টাও রয়ে যাবে এবার সে যাই হোক মানে যতই মানে vaccination দিক covid টা ওই seasonal তো হয়েই যাবে আমার most probably শীতকাল টা তেই mainly এদের, এই ছড়ায় না যেটা covid টা ওটা হবে chicken pox হোক বা normal pox হোক বা dengue, malaria এইসব রোগ গুলো যেমনি থেকে যাচ্ছে এটাও ওইরকমই থাকবে সব কিছু যেমনি কলেরা, কলেরা একটা time এ, এইতো মানে প্রত্যেক একশো বছরে এইরকম একটা মহামারি আসে বেলনা তো একশো বছর আগে কলেরা এসেছিলো তো, হ্যাঁ। হ্যাঁ মানে হলেই মরে যেত এখন হলে মরে যাওয়া তো দূরের ব্যাপার চার পাঁচ দিনে সুস্থ হয়ে যায়।

সেটাই হ্যাঁ এটা নিয়েই থাকতে হবে আর কিছু মানে way out নেই এটার আর নিজেকে যতটা সম্ভব নিজে নিজের protection টা নিজেকেই ভাবতে হবে, হ্যাঁ সেটাই। হ্যাঁ তো ওটাই হলো ব্যাপার। হুম, হুম, হুম dry থাকে না dry weather হ্যাঁ sanitizer তো সারাবছর ই use করা উচিৎ কারন একটু কোথাও চট করে street food খেতে গেলেও তোমার হাত না ধুয়েই খাই তার থেকে ভালো একটা sanitize করে খেলে কি আছে? ওটাই হ্যাঁ। হ্যাঁ, সেই সেটাই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম একদম নিশ্চয়ই ঠিক আছে। start ও হতো না।

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু কেমন আছো? অহামিদুল্লা ভালো আছি, তুমি কেমন আছো? অহামিদুল্লা আমিও ভালো আছি, তারপর বল দিনকাল কেমন যাচ্ছে?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 মোটামোটি আর কি ও hello হ্যাঁ তারপর ওই যে এইকয়দিন facebook আর instagram এ দেখছি যে shahrukh khan এর কি একটা movie বেরইয়েছে ওইটা নিয়ে খুব নাচানাচি করছে মানুষজন হ্যাঁ pathan সিনেমা দেকছিলাম আমি যে সবাই তোমার হচ্ছে review দিচ্ছে spoiler দিচ্ছে তা এখন কেমন সিনেমাটার কি এর বিষয়ে কিছু জানো নাকি দেখি

shahrukh khan হচ্ছে তোমার ইয়ে থাকে মানে army এর সদস্য থাকে army থাকে তোমার raw এর একটা বিভাগে হিসেবে কাজ করে দেশের জন্য আর কি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 জঙ্গি নিয়ে কাহিনি ওরকম বলা যাই না মানে দেশের একজন ভালো officer অতো বড়ো একটা mission এ যায়

মানে তখন আর দেশ ভক্তি থাকে না, তখন ওই মানে ভিলেন দের চক্করে কাজ করা শুরু করে ও তাই সে তো বুঝলাম, কিন্তু এতে আবার দেখছি কোন জাইয়াগাতে salman khan লাফ দিয়ে পরে কি দেখি কাহিনীটা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 তাই ওই সময় তোমার salman khan এর entry হয় মানে salman khan পুরো movie তে নেই শুধু ওই অল্প একটা scene এর ভিতরে রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ ও শুধু five minute এর জন্য সিনেমায় একটা cameo দিচ্ছে সিনেমা তো দেখলাম মানে ভালোই তো প্রত্যেক টা hall এ এখন মানে সেই ভাবে চলছে দর্শকরা সব মাতামাতি করসে তারপর shahrukh khan এর বিভিন্ন concert এ লাইন দিসসে movie তে হ্যাঁ হ্যাঁ এটা তো মনে হচ্ছে world wide একটা release এর ব্যাবস্থা করসে যার কারণ হতে পারে যে বিভিন্ন concert এ মানে সিনেমার প্রচার চালনোর জন্য আরকি এগুলো করতেসে কিন্তু সিনেমা তো বাংলাদেশে আরকি মুক্তি পাইনি তাইলে হইত আরও একটু ভালো হইত আরকি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

হ্যাঁ ইতি মধ্যে তোমার অনেকেই দেকসি india তে গিয়ে সিনেমা দেকতেসে facebook live এ দেকসিলাম ওই যে আছে না তোমার কলকাতাই গিয়ে একটা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 তারা shahrukh khan এর এতো বড়ো ভক্ত যে সিনেমা দেখতেই তাদের দেশেই চলে গেছে বাংলাদেশে মুক্তি পাইনি তাই হ্যাঁ দেকসিলাম তো গতকাল রাত্রে দেখলাম সব vlog করতেসে যে কলকাতাই আসছি তবুও টিকিট পাইতে অনেক কষ্ট হচ্ছে শুরুর দিকে টিকিট পাইতে হইত একটু ঝামেলা হবে ওই কারণ সবই সেই মানে পুরো hall ভর্তি থাকে আর ওই টিকিট দাম বেশি থাকে সবকিছুরই হ্যাঁ সেটাই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 ও হবে হইত টা তুমি দেকসো? এখনও দেখার সময়ই হয়ে উঠেনি ওইভাবে আমি হইত কিছুদিন পরে দেখবো আগে তবে এই জনগন যেভাবে facebook এ ইয়ে করসে হইত তাড়াতাড়ই দেখে নেওয়া যাই হ্যাঁ কেন খারাপ না দেখলে দেখতে পারো action thriller movie তো খারাপ না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 আরে না ভালো সিনেমা ছাড়া তো করার কথা না হ্যাঁ হ্যাঁ সেটাই তবে বাংলাদেশে ও মুক্তি পেলে হইত shahrukh khan বাংলাদেশে হইত আসতো আরকি সিনেমার জন্যই আসার কথা না যেহেতু দেশে এ অনেক ভক্ত আছে তারপরও একটা আশা থাকে আরকি হ্যাঁ হইত তোমার release দিলে হইত আসতো কারণ প্রচার ট্রচার এরও একটা ব্যাপার থাকে তবে হচ্ছে তোমার এই যে আমাদের শিল্পী মালিক সমিতি শিল্পী সমিতি আর হচ্ছে hall মালিক সমিতি এদের ভিতরে কি মানে আলচলানা হয়েছে শুনছিলাম যে শিল্পী সমিতি থেকে একটা এক রকম কথা বলছে আর তোমার হচ্ছে hall মালিক সমিতি থেকে আর এক রকম কথা বলছে যার কারণে টা তোমার এই যে release টা আপাতত বন্ধ আছে আর সামনে তো মানে এটা তো লক্ষ্মী পুজো ছিল পঁচিশ তারিখে কি ছাব্বিশ তারিখে সেই জন্যই হইত release দিয়েছে movie টা আর shahrukh khan এর কি এই পরে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 আপাততও মনে হয়ই আসছে না কারণ হচ্ছে এরা তো বড়ো বড়ো star রা মানে বড়ো বড়ো কাজ ছাড়া করেনা আর মানে ঘন ঘন তো কোনও কাজ release করে না এই যে যেমন তুমি চার পাচ বছর পরে একটা কাজ করল এবং খুবই দারুন কাজ করল আবার হইত দুই এক বছর পরে কিংবা ছয় মাস এক বছর পরে হইত release দিবে না বলে আশা করা যায় আবার শুনতেছি যে salman khan এই বছর ইদে দুইটা না তিনটা ইদ পুজ মিলে তিনটা না চারটা movie ছাড়বে আরকি বাজারে দুইটা তিনটা কিনা বলতে পারসোনা ওই যে তোমার pathan সিনেমা টা যেই দিন release হয়েছে না ওই দিন তোমার ওই যে একটা সিনেমার treasure release করেসে salman khan এর ওইটা হচ্ছে kisi ka bhai kisi ki jaan এই শিরনামে ওইটা তোমার ইদে আসছে হ্যাঁ আমিও ওটা দেখছিলাম ভাইজান নামটা সেই movie টা আছে kisi ka bhai kisi ki jaan ভাইজান বড়ো করে দেওয়া ছিল এর উপরে ছিল kisi ka bhai kisi ki jaan এরকম ওইটা দেখিনি শুধু বড়ো যেইটুকু লেখা সেইটুকু পরছি ও আছা ওই যে তোমার মানে বড়ো করে ভায়াজান লেখা ছিল আর kisi ka উপরে লেখা ছিল যার কারণে তুমি ওটা বুঝতে পারনি হ্যাঁ সেইটা হইতে পারে স্বাভাবিক আর কি হ্যাঁ সেইটাই তারপর হচ্ছে তোমার সিনেমার ভিতরে কিছু কিছু emotion আছে কিছু মানে ভালবাসার মুহূর্ত আছে মানে সবকিছু মিলায়ে সুন্দর একটা movie করসে হ্যাঁ এই movie এর প্রধান নায়িকা deepika না নাকি অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ deepika deepika ই নায়িকা

এই যে তোমার যে villain এর চরিত্রে আছে john abraham সেও তো একটা নায়ক হ্যাঁ এখানে villain এর চরিত্রে কাজ করসে আর উনার নায়িকা কে? দুইজন ই ওই যে villain এর কোনও নায়িকা নাই নাকি villain একাই একশ ও তোমার হচ্ছে বলছিলাম না মানে থাকে ও ওইও পরে তোমার হচ্ছে হ্যাঁ ও হচ্ছে তোমার operation এ যায় ওখান থেকে kidnap করে ও পরে আর ওর তোমার pregnant থাকে ওরে তোমার জঙ্গি রা আরকি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

indian movie মানে ভারত পাকিস্থানের মারামারি কাশ্মীর তো হেন তেন নিয়ে এরা সারাদিন ওই এক কাহানি ঘুরাই প্যাঁচাই চোদ্দটা movie বানাই বছরে চোদ্দটা movie করলেই তার ভেতরে বারোটা movie ওই কাহানি হ্যাঁ ওই এখানেও তোমার ঐযে কাশ্মীর টানাটানি এটাই ছিল তারপরে হচ্ছে missile হামলা india এর উপরে এইসব ই তালবাহানা ছিল

মুলত এই সিনেমা টা করসে কি তোমার হচ্ছে camera এর action বেশি দেখাইছে আর VFX টা সুন্দর করসে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

হ্যাঁ সেইটাই

হ্যাঁ দুই তিন দুই তিন মাস তো তার বেশি চলবে হইত কারণ হচ্ছে world wide release হয়েছে তো

deepika ও গেছিল তবে deepika আলাদা গেছিল আর shahrukh khan গেছিল হ্যাঁ deepika এখানে অনেক মানে action এর চরিত্রে কাজ করসে deepika একবার তোমার হচ্ছে shahrukh এর সাথে একটা চরিত্রে মানে shahrukh কে ঠকাই ঠকায়ে তোমার ওরে মানে police এর হাতে ধরাই দেই তারপরে ওখান থেকে উদ্ধার হয়ে আসে তখন হচ্ছে তোমার salman khan ওরে বাঁচাইতে আসে ও আচ্ছা তালে ওই কাহিনি তো deepika আমি তো মনে করছি deepika হইত army টার্মই এই সব সদস্য দের সাথে থাকে আরকি deepika হচ্ছে ISIS এর সদস্য থাকে ওই salman khan এর ek tha tiger movie এর মতো কাহিনি প্রায় মিলে যাই তাই তো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 উম হচ্ছে indian দের তারা পটাই এর কি এরকম একটা কি যেন বলে বলতে পারে এরা movie সব মানে একই কাহিনি তারপরে দেখি সুন্দর শুনছি যে যেহেতু মানুষ এতো ভিড় মানুষ এতো সুন্দর ভাবে দেখতেসে তো আমাদের তো উচিৎ সেইটা দ্যাখা আর কি

আমার কাছে তো সুন্দর ই লাগছে বলছিনা যেইদিন release হয়েছে ওইদিন ই আমি দেখছিলাম ও তালে movie টা download করা থাকলে আমারে একটু দিয়ে আমিও দেখবো নিয়ে যে সবাই এতো করে বলছে আর তুমি এতো সুন্দর ভাবে বললে না দেখে কি আর থাকা যাই বলো

আছা বন্ধু, তালে ঠিকাছে সময় পেলে আমি দেখে নিব, আর তুমিও ভালো থাকো আজকের মতো বিদায়।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

সেইয়া হয়তো চীনত নাথাকিবও পাৰে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 এই সকলোবোৰ আৰম্ভ হৈছিল চীনত দুহেজাৰ উনৈছ চনৰ শেষৰ ফালে তিনি বছৰৰ পিছত সাত ডিচেম্বৰলৈ বৃহৎ পৰিমাণৰ quarantine ৰ আগ্ৰহী পৰিক্ষণ আৰু কঠোৰ ভ্ৰমণ নিষিদ্ধতাৰে বিশিষ্ট শূণ্য covid nineteen ৰ নীতি থকা দেশখনে আটাইতকৈ ভয়াৱহ corona ৰ সংকটৰ সন্মুখিত হৈছিল। মহামাৰী নিয়ন্ত্ৰৰ বাবে চৰকাৰে কি সিদ্ধান্ত লৈছে এই কাৰনে চৰকাৰে মহামাৰী নিয়ন্ত্ৰৰ বাবে গ্ৰহণ কৰা ব্যৱস্থা সমূহ অধিক শক্তিশালী কৰাৰ প্ৰচেষ্টা বৃদ্ধি কৰিছে।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 ভাৰতৰ বাবে চিন্তাৰ কাৰণ কম হ'ব পাৰে বুলি কিয় কলে বিশেষজ্ঞ জনে দেশৰ জনসংখ্যাৰ একাধিক এর s r a s covid two Variant ৰ সংস্পৰ্ষ উচ্চ মাত্ৰা আৰু nineteen শতাংশতকৈ অধিক প্ৰাপ্তবয়স্ক লোকে covid nineteen vaccine ৰ দুটা সম্পূৰ্ণ মাত্ৰা দ্বাৰা সামৰি লোৱাৰ সময়ত বিশেষজ্ঞ সকলে কয় যে ভাৰতৰ বাবে চিন্তা কৰিব লগীয়া কম হ'ব পাৰে কিন্তু উদ্বিগ্নতাবোৰ ৰৈ যায়। দেশত সক্ৰিয় সংক্ৰমণৰ সংখ্যা কিমান কেইবা মাহ ধৰি ভাৰতত মহামাৰী আৰামদায়ক সংস্তৰলৈ হ্ৰাস পাইছে এতিয়ালৈকে দেশত সক্ৰিয় সংক্ৰমণৰ সংখ্যা মাত্ৰ তিনি হাজাৰ size ৰো অলপ বেছি মহামাৰীৰ কিমান ঢৌ ভাৰতে দেখিছে আৰু ভাৰতৰ চিন্তা কি? উদাহৰণস্বৰূপে ভাৰতত উদ্বেগ হৈছে যে চুবুৰীয়া ৰাষ্ট্ৰখনত mutant variant ৰ উত্থান ইয়াত সংক্ৰমণৰ নতুন উত্থানৰ সৃষ্টি কৰিব পাৰে ভাৰতত এতিয়ালৈকে মহামাৰীৰ তিনিটা ঢৌ দেখা গৈছে দ্বিতীয়টো ঢৌ যিটো SARS covid two delta variant ৰ দ্বাৰা কৰা হৈছে আটাইতকৈ বেয়া বুলি প্ৰমাণিতও হৈছে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

দুহেজাৰ একৈছ চনত নবেম্বৰৰ পৰা cas covid টো Omicron varient ৰ যিটো আটাইতকৈ সংক্ৰামক বুলি কোৱা হয় কিন্তু বহু কম বিষাক্ত variant delta variant তকৈ বুলি কোৱা হয় বিশ্বজুৰি প্ৰদান সংস্কৰণ কোনে কৈছিল যে সকলো বেক্টেৰীয়া সময়ৰ লগে লগে বিকশিত হ'য় এটা বিশেষ পৰিৱেশত জীয়াই থকাৰ সম্ভাৱনা বৃদ্ধি কৰে স্বাস্থ্য গৱেষণা সংস্থা য'ত UNESCO ত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 কোনে কৈছিল যে নতুন Omicron ৰ উপ variant ত পূৰ্ব প্ৰকাৰতকৈ অধিক সংক্ৰামক আৰু BF seven ৰ variant ত আকৌ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 এতিয়ালৈকে পোৱা প্ৰমাণে প্ৰকাশ কৰিছে যে নতুন Omicron উপ variant ৰ পূৰ্ব ভিন্নতাতকৈ অধিক সংক্ৰামক আৰু BF seven variant ৰ দ্বাৰা সংক্ৰমিত ব্যক্তিয়ে দহৰ পৰা ওঠৰজন লোকক সংক্ৰমিত কৰিব পাৰে এইদৰে কয় INSACOG ৰ এজন বিজ্ঞানীয়ে টিকাকৰণ কৰা লোকসকলে নতুন Omicron উপ variantBF seven ৰ দ্বাৰা সংক্ৰমিত হ'ব পাৰে কিন্তু আন Omicron উপ variant ৰ ফলত হোৱা সংক্ৰমণটো BF seven অধিক গুৰুত্ব সংক্ৰমণৰ সৃষ্টি কৰিবলৈ সক্ষম বুলি কোৱাৰ কোনো কাৰণ নাই। ঝা ডাঙৰীয়াৰ এই virus ক লৈ কি মতামত? ঝাৰ মতে virus বোৰ অহৰহ বিকশিত হৈ আছে বুলি ধৰি ল'লে virus টোৱে কৰে নতুন বিঘ্নতাটোৰ অধিক ৰোগ সৃষ্টিকাৰী আৰু অংগসমূহত অধিক আঘাতৰ সৃষ্টি কৰে নেকি সেই বিষয়ে সকলো চিন্তিত কিন্তু চিন্তা তেতিয়া হ'ব যেতিয়া উচ্চ সংক্ৰমণ উচ্চ মাত্ৰা ৰোগ প্ৰতিৰোধ ৰ ক্ষমতা এৰাই চলা আৰু বৃদ্ধিপোৱা ৰোগ সৃষ্টিকাৰীতাৰ সংমিশ্ৰণ হ'ব বুলি কোৱা জোৰ দিয়ে। BF seven ৰ লক্ষণ সমূহ অন্যান্য Omicron উপ variant ৰ দৰে আৰু ইয়াৰ ভিতৰত জ্বৰ, ডিঙিৰ বিষ আৰু কাঁহ নাকৰ পানী ওলোৱা অতি আদি অন্তৰ্ভুক্ত মুম্বাইৰ মাচিনা hospital ৰ সংক্ৰামক ৰোগ বিশেষজ্ঞ doctor গিলাডা আগৰৱাল কয় যে যে BF seven ৰ লক্ষণসমূহ অন্য অন্য Omicron sub variant ৰ সৈতে যথেষ্ট মিল আছে আৰু ইয়াৰ ভিতৰত জ্বৰ, ডিঙিৰ বিষ আৰু নাক উলোৱা আদি অন্তভুক্ত হৈছে। চীনৰ covid nineteen পৰিস্থিতিৰ পিছত চৰকাৰে কি ব্যৱস্থা গ্ৰহণৰ সিদ্ধান্ত লৈছে? চীনত covid nineteen পৰিস্থিতিৰ প্ৰৰিপ্ৰেক্ষিতত চৰকাৰে গ্ৰহণ কৰা কিছুমান ব্যৱস্থাৰ ভিতৰত আছে প্ৰাপ্তবয়স্কৰ বাবে vaccine booster ৰ coverage বৃদ্ধি কৰা। যিটো বৰ্তমান আঠাইশ শতাংশত আছে আৰু প্ৰচলনত থকা নতুন cas covid টো শিঘ্ৰে চিনাক্ত কৰিবলৈ চোৱাচিতা বৃদ্ধি কৰা কোনে অক্সিজেন plant

শুক্ৰবাৰে কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰী মনসুখ মাণ্ডভিয়াই ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলসমূহত অক্সিজেন plant maintain ৰ logistic আৰু মানৱ সম্পদৰ ওপৰত বিশেষ গুৰুত্ব আৰোপ কৰি আন্তঃগাঁথনি সাজোতা নিশ্চিত কৰিবলৈ সাতাইশ ডিচেম্বৰত সকলো স্বাস্থ্য সুবিধাত গ্ৰহণ কৰিবলৈ পৰামৰ্শ দিয়ে। প্ৰধান মন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অধক্ষ্যত উচ্চ পৰ্যায়ৰ পৰ্য্যালোচনা বা বৈঠক কি কৰিবলৈ পৰামৰ্শ দিয়া হৈছিল?

পৰ্যায়ৰ আলোচনাৰ বৈঠকৰ কথাও উল্লেখ কৰি মাণ্ডভিয়াই ৰাজ্যসমূহক সজাগ হৈ থাকিবলৈ covid ব্যৱস্থাপনাৰ বাবে সকলো প্ৰস্তুতি ৰাখিবলৈ আৰু পূৰ্ব নিৰ্ধাৰিত আৰু সক্ৰিয় প্ৰন্থা অব্যাহত ৰাখিবলৈ পৰামৰ্শ দিয়ে বুলি স্বাস্থ্য মন্ত্ৰালয়ে এক বিবৃতি প্ৰকাশ কৰিছে। দুহেজাৰ বাইছ চনৰ জুন মাহত জাৰি কৰা covid nineteen প্ৰেক্ষাপটত সংশোধিত চোৱাচিতা কৌশলৰ বাবে operational guideline কি আছিল? ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলসমূহত দুহেজাৰ বাইছ চনৰ জুন মাহত জাৰি কৰা covid nineteen প্ৰেক্ষাপটত সংশোধিত চোৱাচিতা কৌশলৰ বাবে operational guideline বিষয়ে সোঁৱৰাই দিয়া হৈছিল য'ত সন্দেহযুক্ত আৰু নিশ্চিত ৰোগীক আগতীয়াকৈ ধৰা পেলোৱাৰ পৃথকীকৰণ পৰীক্ষা আৰু সময়তে ব্যৱস্থাপনা কৰি প্ৰাদুৰ্ভাৱ ধৰা ধৰা পেলাবলৈ আৰু নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আহ্বান জনোৱা হৈছে। নতুন cas covid two variant লৈ ইয়াক কোৱা হৈছে মাণ্ডাভিয়াই ফলস্বৰূপ উপায় নিশ্চিত কৰিবলৈ পৰামৰ্শ দিছিল নেকি আৰু তেওঁলোকে কেতিয়া নিশ্চিত কৰিছিল যে তেওঁলোকে চিকিৎসালয়ৰ আন্তঃগাঁথনি প্ৰস্তুত কৰিবলৈ মোক মোক দিলেও কৰিব বিবৃতিটোত কোৱা হৈছে যে মাণ্ডাভিয়াই ৰাজ্য আৰু কেন্দ্ৰশাসিত অঞ্চল খিনি কাৰ্য্যকাৰী ৰূপায়িত কৰিবলৈ পৰামৰ্শ দিয়ে ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলসমূহে ফলস্বৰূপ covid প্ৰতিৰোধ আৰু ব্যৱস্থাপনাৰ বাবে কেন্দ্ৰৰ সৈতে কাম কৰিব বুলি আশ্বাস দিয়ে।

প্ৰধান মন্ত্ৰী মোদীয়ে মোদীয়ে corona virus ৰ বিষয়ে মানুহক সকীয়াই দিলে। প্ৰধান মন্ত্ৰী মোদীয়ে বৃস্পতিবাৰে মানুহক আত্মদৃষ্টিয়ে সকীয়াই দি ভিৰ কৰা ঠাইত মাস্ক পৰিধান কৰিবলৈ আহ্বান জনোৱা লগতে বিশেষকৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান বন্দৰত চোৰাংচোৱাগিৰি ব্যৱস্থাৰ অধিক শক্তিশালী কৰিবলৈ বিষয়াসকলে নিৰ্দেশ দিছিল চৌবিছ ডিচেম্বৰ পৰা প্ৰতিজন আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানত অহা দুই শতাংশ যাত্ৰী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 কোনোবাই covid positive হ'লে তেওঁৰ state সন্দৰ্ভত কেন্দ্ৰীয় স্বাস্থ্যৰ সচিব ৰাজেশ ভূষণৰ মতামত কি আছিলে?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 পত্ৰত লিখিছে যে যদি কোনোৱাই covid positive পোৱা যায় তেন্তে নমুনাটো নিদিষ্ট insacog laboratory network ত পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিব লাগে। কোনে ক'লে যে বিশ্বৰ দ্বিতীয় বৃহত্তৰ অৰ্থনৈতিক বান্ধ বন্ধ কৰাৰ ক্ষেত্ৰত এই virus ৰ ডাঙৰ প্ৰভাৱ পৰিছে?